হ্যাঁ অভি কি করছিস? এই তো বসে আছি বল তুই কি করছিস? এই যে মুতোকে মনে পড়লো তাই তোকথা phone করলাম আহ নিয়ে কোথায় আছিস এখন? এখন কোথায় থাকবো এইদিকে গুড়ে বেড়াচ্ছি একটু বাহির দিকে এলাম আহ সেদিন একটু ব্যাস্ততার মাজখানে ছিলাম তুইও ছিলিস তো তাই আরকি আরো phone তা কাটলাম বুজলি ও তা এখন বল কি কেমন খবর? হ্যাঁ সবইতো ভালো তুই বল তুই কি ভাবছিস এখন শিক্ষা, শিক্ষার দিকটা কি হলো টু তো শিক্ষা নিয়ে সেদিন অনিক ভালো ভালোকথা বলছিলিস আর শিক্ষা কি বলবো এখন কার শিক্ষা যা অবস্থা খুবই খুব খারাপ অবস্থা সেটাই সেটাই কথা মানুষ আর কি বলবো বল প্রত্যেকটা মানুষ তো আর শিক্ষাটাকে নিজের পেসহিসাবে বেছেনিচে না আগে যেমন প্রত্যেকটা মানুষ এর শিক্ষা তাই পেশা হয়ে ছিল বাচ্চার ক্ষেত্রেও same জিনিসটাই হতো যে শিক্ষা তা তার পেশা কিন্তু এখন তো সেটা আর করছেনা না হ্যাঁ হ্যাঁ একটা যেকোনো যেকোনো একটা জিনিস একটা বাচ্চাকে যদি মজবুত শিক্ষা তোর না দেয় হয় বোরো হয়ে সেত থাকেনা মানে যেকোনো pillar যেকোন মজবুত করতে হবে এখন বাচ্চা ছেলেদিকে যদি শিক্ষিত শিক্ষিত না হয় তো শিক্ষিত হওয়া মুশকিল আছে সেটাই সেটাই আর কি বলতো শিক্ষা জিনিসটা এমন যে আমাদের খাপছাড়া কিন্তু শিক্ষাটাও আসবে না ঠিক আছে তো শিক্ষা শব্দতা কি বলতো এটাও কিন্তু একটা সংস্কৃত ধাতু ভাষা থেকে এসেছে তো তার থেকে কিন্তু শিক্ষা তা এসেছে তোর হয় না শ আ স শাস তো সেখান থেকে শিক্ষাটা এসেছে তো আমাদের ডেকে যা মানে শিক্ষার পড়তো কি বলতো এককোথায় বলতেগেলে শিখাতার অর্থ হলো শাসন করা

হ্যাঁ শাসন করা তো এই যে শিক্ষাটাকে

শাসন তো আর এমনি করাযাবে না শাসন করতে গেলে নিজেকে আগে শিক্ষিত হতে হবে তো শিক্ষিত বেপারটা তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালোভাবে বুজতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ নিজেকেও প্রথমে তুমি একটা বাচ্চাকে পড়াতে হলে তোমাকে তো নিজে একটা শিক্ষিত হতে হবে তবেতো একটা বাচ্চাছেলে কে পড়াতে পারবা আর যদি শিক্ষিত না হয় তুমি বাচ্চাছেলেকে কি শিক্ষা দেব নিজেকে শিক্ষিত হতে তারপর বুজবে একটা জিনিস ক অন্য লোককে তো

সেটাই সেটাই মানে এইযে শিক্ষা জিনিসটা মানে education জিনিসটা তোর এতটা প্রচলন রয়েছে but উ education টার এখন কার generation এর মানুষ কে তুই যদি একটা যে education মানুষ মানে education শব্দ তা কোন শব্দ থেকে এসেছে তা বলতে পারবেনা তা বলতে পারবে না ইটা যে একটা latin শব্দ edu care থেকে education এসেছে এই জিনিসটা কেও দেখবে বল হ্যাঁ এখন তো সেই সেরকম শিক্ষিত শিক্ষিত হয় না এখন সেরকম কেবল nombok ভিত্তিক কেএইটা এখন sir এটার line দিয়েছে ইটা মুখস্ত করে লিবি টু লিখতে পারবি আর তখন কার শিক্ষা কি হতো বলতো তখন কার শিক্ষিত শিক্ষিত তো গোটা বই খুঁটিনাটি পড়তো কিন্তু এখন কার তো মানুষ সেটা পরে না এলখন কার মানুষ সেই suggestion হিসাবে পড়াশোনা হয়ে গেছে এইটা পর্বে ইটা পর্বে ইটা বাদ দিয়েদেবে ইটা পড়ার তোর দরকারনাই কিন্তু আগ কার মানুষ কিন্তু প্রত্যেকটা সব ভালো করে খুঁটিনাটি পড়াশোনা করছে

dictionary তো নেয়নি কারণ এখন প্রত্যেকটা phone এ dictionary হয়েগেছে তো phone টাকে dictionary হিসাবে বা হয়তো dictionary যে বিক্রিটা dictionary রির যেচাহিদা টা সেটা কিন্তু অনিক কমে গেছে তাইনা হ্যাঁ dictionary বলার নোই যে কোনো বইয়ের একটা কমেগেছে কেনাটা এখন তো সবাই বলছে mobile এ সব কিছু পাওয়াচে বইটা কিনে কি করি mobile এ PDF করে দেখেন হয়েযাবে সেই একই

সেটাই আর google বাবাটাও এইরকম হয়েগেছে ত্বকের আর কি বলবো google বাবাতে তুই একটা প্রশ্ন লিখেদে দে দেখ google বাবা তার দু minute টে minute কি পাঁচ second এর মধ্যে answer টা তোর সামনে

একটা mobile এ পড়া একটা ব্যাপারআলাদা ব্যাপার একটা বই যদি পরতো সেই পড়াটা আলাদা ব্যাপার বই পড়লে তো মনোযোগ তোমার বইয়ের দিকে যাবে কিন্তু টু mobile এ খুচ্ছে ধরো কিছু search করতে করতে কেকেও whatsapp করেদিলে টু কিন্তু তখন whatsapp দিকে তখন চোখ যাবে কিন্তু বোবইয়ে তো তও হবে না বইয়ে তে রক্ত পড়তে পড়তে জেছো ওই পড়ার দিকে যাবে কিন্তু mobile এর ক্ষেত্রে আলাদা বিভিন্ন রকম message আসবে পড়ার concept টা তো হারিয়ে যাবে সেটাই সেটাই আর মানে আহ তোর ভাই তো এখন পড়াশোনা করছে তাই না

কিসে পড়াশোনা করছে ও? আমার ভাই এবার madhyamik দেবে আ তো ওর পড়াশোনার দিকে ভক্তিটা কেমন? ও ছোট থেকেই পড়াশোনায়ই মেধাবী একটু পড়াশোনার দিকে একটু বেশি আহ আগ্রহ নাকি

ওহ তাহলে তো মানে আহ তোর যদি ভালোভাবে পড়াশোনা করে মানে eight nine এ number গুলো কেমন তুলেছে তাহলে eight nine এ বেশ ভালোই তুলেছে প্রতিদি eighty percent সব উপরে marks আছে eighty percent, eighty one, eighty eight, eighty three এইভাবে marks তুলেদিচ্ছে তোর বাবাও তো শুনেছিলাম শিক্ষিত নাকি বাবা না মা

তোর বাবা কোন school এ পড়াশোনা করেছিল জানা আছে তোর আমার বাবা ও আর বলিস না আবাবাকে জিজ্ঞাসা করলাম কোন school এ পড়েছো তখন এখানে একটা school এর নাম করলো তা ই বিচিন্দ্রপুর school এর নাম ছিল বিচিন্দ্রপুর high school ঠিক আছে তো অনিক পুরাতন বুজলি ওখান থেকে পড়াশোনা করেছে না কারণ কাকুকে তো দেখেছি সাধারণ knowledge টা অনিকটা বেশি আর যেগুলো বলে সেগুলো অনিকটাই কাজে লাগে বা কাজে দেয় কাজের কথাই বলে হ্যাঁ হ্যাঁ মানে অনিকটাই জ্ঞান আছে যে আগেকার মানুষতো আগে মানুষ তো বল যেকোনো যাই জানতো যে টুকুই জানতো সব একদম খুঁটিনাটি বিষয়ই জানতো যেটুকুনা শিক্ত একদম খাঁটি শিক্ষা এখন তো সেই খাঁটি শিক্ষা তো নাই এখন কার ভেজাল সেটাই সেটাই খাবারের ভাগ্যে যেমন উৎপত্তি হয়ে গেলো অনেকটা সেরকমই এই জিনিসেরও ভেজালটা অনিক উৎপত্তি হয়েগেলো তাই না হ্যাঁ এখনকার কাআহ আগেকার মানুষ তো পড়াতেই চিন্তা ধারা আলাদা ছিল তখন হ্যাঁ পড়তেই হবে কিন্তু এখন কার বঙ্গ generation কিন্তু পড়ারদিকটা মনোযোগটা হারিয়ে যাচ্ছে এখন game এ আস্তে আস্তে বিভিন্ন রকম খেলছে তখন এখন পড়াশোনা প্রত্যেকটা routine আগে কি routine থাকতো এখন কার মানুষের মধ্যে সেই routine টই নাই সেটাই সেটাই এবার কি বলতো মানে যেটা তোকে আমি বার বার বলছি যে জোরকরে কাওকে শিখতে পরাযাই মানে সেখান যাই না একটা যদি মাস্টারও try করে যে জোর করে সব ছাত্রকে pass করবো তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নোই